এবং মন্দিরের সামনে কিছু গেট -এর উপরে কিছু মহাদেবের ছবি।

পিছনে কিছু আরও কিছু স্টল দেখা যাচ্ছে ফুলের।

এখানে একটি বোট । বটের পরে কিছু লোক বসে আছে। পাশে উ নদীর জল দেখা যাচ্ছে।

এখানে একটি ঢালাই এর কাজ আছে দু তিনজন মিস্ত্রি মিলে কাজ করছে পাশে বাগান দেখা যাবে বালি এবং সিমেন্ট ঢালা হো--

সামনে কিছু মহিলা দাঁড়িয়ে আছে ।

এখানে রাস্তার উপরে দুটি গাড়ি দেখা যাচ্ছে একটি বাস এবং একটি ছোট গাড়ি। রাস্তার ধারে রেলিং রাস্তার পাশে কিছু গু গাছ দেখা যাচ্ছে ।

কিছু গাড়ি রাস্তার মাঝখান দিয়ে চলছে। কিছু লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছে। রাস্তার দু ধারে বহু দল বাড়ি।

কয়েকজন লোক দেখা যাচ্ছে আশেপাশে ।

মাটির গ্লাস থালা জলের বোতল ব্যাক গ্রাউন্ড -এ সাদা দেয়াল নিচের সবুজ কার্পেট --